আর ওর সামনে একটা সেন্টার টেবিল রয়েছে একটা জেরক্স মেশিন রয়েছে একটা লেমিনেশন মেশিন রয়েছে পেছনে কাবার্ড টাইপ -এর বানানো রয়েছে ওখানে কিছু কিছু জিনিস রাখা রয়েছে।

অ্যা গ্লাস -এর উইন্ডো আর গেট রয়েছে সামনে একটা সেন্টার টেবিল রয়েছে বাইক -টাইক--

এখানে একটা বড় স্যান্টা টেবিল রয়েছে আর আশেপাশে অ্যা কিছু্ করে চেয়ার লাগানো রয়েছে।

এইখানে সামনে একটা বহুৎ বড় অ্যা হোটেল টাইপ -এর রয়েছে অ্যা দিবিয়া আয়ান ইয়োগা ।

অ্যা মানে রেস্টুরেন্ট বা হোটেল -এর অ্যা বাইরের ইটা রয়েছে এখানে বড় একটা সুইমিংপুল দেখতে পাচ্ছি কিছু সিটিং অ্যারেনজমেন্ট রয়েছে গ্রিন কালার -এর লাইট দিয়ে--

পাথরের খুব বড় বড় অ্যা চট্টান টাইপ -এর রয়েছে ওখান থেকে জলটা নীচে আসছে আর নীচে জলটা--

এখানে একটা ছেলে নিজের আঃ সেলফি তুলছে দেখতে পাচ্ছি আঃ প্যাছনে জিম রয়েছে ছেলেটা--

সোফা টাইপ -এর পাতা রয়েছে আর কিছু কিছু লোক এখানে বসে রয়েছে সামনে একটা কাবাড টাইপ -এর রয়েছে ব্লু কালার -এর।

এখানে সামনে একটা বড় রেড কালার -এর গেট দেখতে পাচ্ছি রেড আর হোয়াইট -এর অ্যা একটা গেট রয়েছে।

সামনে চেয়ার রয়েছে সেন্টার টেবিল রয়েছে আঃ কিছু কিছু মেনু কার্ড রয়েছে কিছু পেমেন্ট -এর অপশন রয়েছে আর--

এইখানে একটা খুব সুন্দর স্টেজ বানানো রয়েছে যেইখানে একটা সিলেবার সিলেবার আর রেড -এর একটা সোফা রয়েছে প্যাছণে --

সামনে একটা হোয়াইট কালার -এর গাড়ি দেখতে পাচ্ছি আর সামনে দুটো লোক দেখতে পাচ্ছি।

গ্রীন কালার -এর একটা ব্যানার টাইপ -এর লাগানো রয়েছে আ-আমরনের বোর্ড টাঙানো রয়েছে।

ভিতরে একটা ইস্টোর রয়েছে আঃ বারাহি মোটরস মোটরস -এর একটা স্টোর ছোট দোকান টাইপ -এর আঃ--

এহানে দুটো অ্যা রিকশা দেখতে পাচ্ছি রেড কালার -এর দুটো রিকশা রয়েছে।

এখানে সামনে এ দূর আঃ একটা আকাশ দেখতে পাচ্ছি সাদা রঙ্গের এ উম--

ভিতরে একটা মন্দির টাইপ -এর মানে এইটা ডিজাইন -টা বানানো রয়েছে।

এখানে একটা চাইনিন ম্যাক্সিকিওন ঢোসা সেন্টার রয়েছে মানে --

ওপরে অ্যা স্টোর -এ খুব সুন্দর অ্যা ডিজাইন টাইপ -এর অ্যা মানে বানানো রয়েছে।

মানে অফিস রুম টাইপ -এর বানানো রয়েছে এটা একটা সেলস -এর আঃ--

অনেকগুলো চিমনি দেখতে পাচ্ছি যেখান থেকে ধুঁয়া বার হচ্ছে আর অনেক লাইট লাগানো রয়েছে একটা বড়ো ফ্যাক্টরি এরিয়া রয়েছে ইন্ডাস্ট্রিয়াল এরিয়া ।